এখানে সম্ভবত কোন প্রোগ্রাম হচ্ছে পিছনের দিকে একটি সাদা রঙের বাড়ি দেখা যাচ্ছে এবং নীল রং করাও আছে দূরে গাছপালা দেখা যাচ্ছে হালকা।

পেছনে অনেক ঘাস আছে। চারদিকটা ঘেরা আছে। একটি বড় গাছ দেখা যাচ্ছে। কিন্তু গাছের গুড়িটি শুধু--

একটি জিম ঘর যেখানে দুজন লোক আছে দুজনই নিজেদের মতো জিম করছে। ভেতরে একটি এ.সি. আছে একটি ঘড়ি আছে-এ।

অনেক লোক একসাথে যোগ ব্যায়াম করছেন-ন । দুজন বসেও আছে দূরে-এ । সামনে একটি বড়ো গাছ আছে।

চারদিকটা তার দিয়ে ঘেরা | সম্ভবত ওপর টাও তার দিয়ে ঘেরা | ভেতরে অনেক রকমের পাখি রয়েছে ।

পেছনের দিকে অনেক মহিলাও রয়েছে দোকানের ভেতরে জিনিস গুলি কাঠের জিনিস।

এবং আর একটি লোক কালো রঙের গেঞ্জি এবং জিন্সের প্যান্ট পড়ে জিন্সের প্যান্ট টি একটু ছেড়া এবং গেঞ্জিটা উপরে তুলে রেখেছেন।